এখানে একটা দোকান দেখা যাচ্ছে এই দোকানে হলুদ সাদা নীল বেলুন দিয়ে সাজানো দোকানটা।

এটা একটা রোম দেখা যাচ্ছে এবং এই রুম টায় অনেক চেয়ার পাতা আছে এবং নীচে-এ-এ দুটো একটা ভদ্রলোক একটা ভদ্রমহিলা চেয়ার এ বসে আছে এবং এই রুম এ--

এবং পার্ক এর সামনেরটা মেরামত করার জন্য মিস্ত্রি কাজ করছে এখানে ই-ই-ট ইটের গুড়ি সুরকি সিমেন্ট দেখা যাচ--

এটা একটা হোম ডেলিভারি দোকান বাড়ির মধ্যেই আহ কিছু জিনিস কেনার জন্য একজন লিস্ট বানাচ্ছে।